সুন্দর জায়গা আছে তার চারদিকে লাইট লাগা আছে ।

লাল সিংনাল আছে তার জন্য দাঁড়িয়ে আছে ।

দু চারটা দোকান আছে। তা দোকানের নাম টা মিউজিক খোটা--

একটি তাজমহলের পোস্টার লাগা আছে তার কাছেই দু দু একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে --

একটি ওয়াটার পার্ক আছে তার মধ্যে তিন চারটে রিং আছে ঝুলুয়া আছে --